এখানে আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে এখানে।

এ রাস্তাটিতে একটি লাল রঙ্গের এল্ট্রা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে রাখা আছে।

গাসে সায়ান গাসের নীচে সায়া অনেক।

বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে দেখা যাচ্ছে এখানে লাল বেলুন দিয়ে লাভ --

এখানে একটি ঘর দেখা যাচ্ছে ঘরটির ভিতরে মেঝেতে টাইলস লাগানো আছে দেখা যা--

একটি বিল্ডিং দেখা যাচ্চে বিল্ডিংটির সামনে কয়েকটি পাতা বুলের গাছ দেখা যাচ্ছে।

অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে একটি মেশিন দেখা যাচ্ছে।

এখানে মাঠে অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে ক্রিকেট খেলা হচ্ছে।